এটা একটি রোড রোড -এর সামনে তিনটে ইয়েলো কালার -এর ট্যাক্সি দ্বারা আর করানো আছে দেখা যাচ্ছে।

এখানে একটা অনেক বড় বাড়ি দেখতে পাচ্ছি আমি। বাড়ির সামনে তিনজন মহিলা বসে আছে এবং একটি বাচ্চা ছেলে এধারে আসসে । ও বাড়িতে আশেপাশে অনেক গাছ দেখতে পাচ্ছি।

এখানে একটা নদী আমি দেখতে পাচ্ছি। নদীতে অনেক বোট ভাসছে।

তো এখানে একটি বড় বাড়ি দেখা যাচ্ছে। অনেকগুলি ফ্লোর দেখা যাচ্ছে।

লাল কালারের উম ইয়েলো কালারের গ্রীন কালারের অনেক রকম ফুল দিয়ে সাজানো হয়েছে | আর লাইটিং করা হয়েছে ।